এখানে দূর্গা পুজো হচ্ছে লক্ষি গণেশ কার্তিক সরস্বতী--

শুধু এটা ক্যাকটাসের বাগান আরো আছে ।

হলুদ লাল কালো কার্পেট বিছানো আছে কালো গদি।